আর ইঞ্জিন -এর কাজ করার মধ্যে নানা রকম নাট বোল্ট বা যন্ত্র সেখানে আসার পত্র মজুদ আছে।

যিনি নোবেল পুরস্কার পায় শান্তির জন্য তারই স্ট্যাচু আর স্ট্যাচুটা অনেকটাই সুন্দরভাবে বানিয়েছে গাছপালাগুলো অনেক সুন্দর।